হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ টানা দশ বছর একই character play করে যাওয়া সেই তো আর খুব recently একটা reunion ও হয়েছিল জানিস তো আচ্ছা মানে এই friends -এর ওপরেই হ্যাঁ হ্যাঁ এরাই এসছিল? friend -এর সব actor -রা এখন তো তারা প্রচন্ড বয়স্ক হয়ে গেছে আচ্ছা সবাই মিলে এসে একসাথে হয়ে set -টাও আবার তৈরি করা হয়েছিল মানে যে set এ কাজ করা হতো সেই set -টা

ওই বাড়ি যেটা মনিকার বাড়ি ধর Changlar জয়ীর যে বাড়ি ছিল cafe টা সব থেকে যেটা iconic friend -এর হুম হুম ওই friend -এর central park হ্যাঁ central park তো ওইটা আবার recreate মানে নতুন করে তৈরি করা হয়েছিল ওরা এসে সবাই নিজেদের experience তখনকার acting করার সময় তো নানা রকম অভিজ্ঞতা থাকে না যে এই হয়েছিল হুম হুম ওই হয়েছিল সেই সেই যেগুলো uncut position গুলো হয়তো দেখিয়েছে uncut গুলো তাই না?

ওটা আগেই দেখবো না ওটা আগেই দেখবো না ঋণ হয়ে যাবে না হলে আগে দেখি series গুলো পর পর তারপর ওটা গিয়ে last -এ দেখবো হ্যাঁ হ্যাঁ season গুলো পর পর দেখে নে সবকটা শেষ কর ভাল লাগবে friends টা সত্যি শুনে খুব ভালো লাগলো যে তুইও শুরু করেছিস আর কি বলতো মানে ছজন যে character different play করছে তারা মানে মানে আলাদা আলাদা সবাই সবাইকে দেখ তাদের কিন্তু অনেক শিক্ষণীয়ও কিন্তু এই বিষয়টা চার আমরা ছজনের থেকে কিন্তু আলাদা আলাদা বিষয় আমরা শিখতেও

সেটাই সেটা অবশ্যই অবশ্যই একদমই তাই ছটা যে মানে মানুষ তাদের যে আলাদা আলাদা character খুব মানে হুম পরিষ্কারভাবে ফুটিয়ে তুলেছে

ঠিক ঠিক আর মনিকা সে দিক থেকে দেখতে গেলে একটু মানে clumsy type তবে অবশ্যই ও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু না একদম maintanance খুবই confused ছিল না শুরুর দিকে হ্যা হ্যা যাক ভালো ভালো তুই দেখ friends টা কর friends টা complete কর আর আমরা যাবো কিন্তু একেনটা দেখতে কিন্তু অবশ্যই যাব একদম হ্যাঁ এই plan টা একদম অবশ্যই যাবো নন্দনে date টা একটু ঠিক কর কবে যাবি ঠিক আছে? আমিdate টা ঠিক করে তোকে phone করবো হ্যাঁ মাম্পি আচ্ছা আচ্ছা আচ্ছা হুম হুম ঠিক আছে

ভালো আছি সায়ান্তিকা. তুমি কেমন আছে৷? আমার ওই চলছে কাজকর্ম একটুখানি আর কি যাচ্ছে মোটামুটি. তুমি বলো তুম~ তোমার সব অন্য দিকে কেমন চলছে? আমারি ভালো চলছে. যা গরম পরেছে, গরমে আর ভালো লাগছে না. সত্যি যা বলেছ.

প্রচন্ড প্রচন্ড. গরম তো মানে সব জায়গায় ই মোটামুটি খুব মানে বাজে ভাবেই আরও পড়তে চলেছে যা শুনছি আর কি. এই সপ্তাহের মধ্যে আরো বাড়বে temperature. ও এই গরমে কি খাওয়া দাওয়া যাই বলতো বলতো সায়ান্তিকা? অ্যাঁ সত্যি বলতে গরমের মধ্যে কিছু ভালো লাগে না না খেতে না ঘুমাতে না কোনো কাজ করতে কিছুতেই কোনো কিছুতেই মন লাগবে না. তো দেখো আমি প্রচন্ড মানে শরীর সমন্ধে প্রচন্ড মানে একটুখানি ঠিকঠাক রাখি. খাওয়া দাওয়াটা একটু maintain করি তো,

আচ্ছা. আমার মত বলতে গরমের মধ্যে কিছু ঠান্ডা পানীয় জিনিস হলে বেশি ভালো হয়. যেমন ফলের মধ্যে তরমুজ শসা তারপরে তোমার কোনো drink এর ক্ষেত্রে লস্যি ফস্যি হলে হেবি ভালো হয়. এইসব জিনিসই একটু গরমের দিনে বেশ দুপুর বেলার time এ এসব খাবার গুলো খুব ভালো লাগে. হ্যাঁ আর রোজগার তো এমনি ধ~ ধরো মানে আমাদের বাঙালি বাড়িতে যা হয় আর কি ডাল টক ডাল এই সময় প্রচন্ড হয় কারণ এই সময় তো আম, জাম ওইসব ওঠে আর কি বেশি করে. তো এখন আমের ডাল তো বাড়ি বাড়িতে মানে প্রত্যেক দিনের আর কি menu তে রয়েছে. আমের ডাল আমার যা খেতে লাগে হেবি সুন্দর খেতে লাগে আমাদের বাড়িতে একদিন করেছিল. এই season এ একবারই হয়েছিল. so যা লাগলো খেতে হেবি সুন্দর.

আম বলতে মনে পড়লো তুমি কোনদিন আমের সরবত খেয়েছ?

কাঁচা আমের. না না না. না. ওই recipe টা হেবি সুন্দর খেতে. আমি একবার খেয়েছিলাম. আমাদের এখানেই সব তৈরি করে বুঝলে আম এর সরবত দই এর লস্যি, তরমুজের তরমুজের লস্যি এরকম তৈরি করে হেবি সুন্দর লাগে. তরমুজের লস্যি? আচ্ছা. আমি কোনদিন খাইনি যদিওবা. কেমন মানে কিরকম খেতে ভালো? মানে তরমুজের বীজ পিস সব বার করে নিয়ে, ওটাকে juice করবে, juice করে অ্যাঁ তোমার ভালো করে presentation করবে তৈরী করে দেবে ওপরে বরফ দেবে, বরফ দিয়ে মানে হেবি সুন্দর একটা presentation করে দেয় দিয়ে হেবি সুন্দর লাগে খেতে. তারপরে আনারসের লস্যি আছে হেবি সুন্দর লাগে এসব juice ফুস গুলো. এতো অনেক unique জিনিস. মানে আমি আমি কোন আমি লস্যি শুনেছি. কিন্তু মানে ফলের রস দিয়ে যে লস্যি করা যায় এটা আমি জানতাম না ও হেবি সুন্দর খাবার.

হ্যাঁ ঠিকই বলেছ আখের রসটা খুব ভালো লাগে আমার খেতে আর খাওয়া উপকারও প্রচন্ড উপকার আখের রস টা. মানে এই গরমে তো কিছুই ভালো লাগে না. মানে যতটাই আর কি অ্যাঁ বলতে পারো মানে সব liquid জিনিস খেয়ে থাকা যায় ততই better. হ্যাঁ তুমি ঠিকই বলেছ. দিয়ে এখন তুমি কি করছো? আমি এখন করছি হচ্ছে পড়াশোনাই করছিলাম.

খাবার দাবারের plan মানে actually আমি কদিন আগে আমার বন্ধুদের সাথে একটা Restaurant এ গেছিলাম.

তো অ্যাঁ ভুতের রাজা দিল বর আমাদের এখানে একটা outlet খুলেছে নতুন.

জিনিস এ পাওয়া যায়. শু~ শুধুমাত্র ওটা ওখানে বাঙালি খাবার দাবার ছাড়া কিছু পাওয়া যায় না অন্য cusuine তো আমরা বেশ আমরা একটা থালি order করলাম Non-veg. তো Non-veg এর মধ্যে অনেক কিছু ছিল. চিংড়ি মাছ, তারপরে এমনি মাছ কাতলার piece ছিল. তারপরে অ্যাঁ mutton ছিল আর কি. তো মোটামুটি তুমি অ্যাঁ

তুমি একবার অ্যাঁ মানে try করে দেখতে পারো. ওখানকার খাবার ভালো. মানে আমার তো ভালো লেগেছে

অ্যাঁ চেষ্টা করেছিলাম হচ্ছে তোমার অ্যাঁ ডাব চিংড়ি. আমি আগে নাম শুনেছি, কিন্তু কোনদিন মানে খাওয়া হয়ে ওঠেনি. তো আমি সেদিন খেয়েছিলাম. বেশ ভালো লেগেছিল আমার. আচ্ছা. তোমার কি favorite খাবার কি? favorite তো আমার Chinese সবসময়.

খুব পছন্দ করি. সেটা restaurant হোক কি street এ.` আচ্ছা. Chinese খেতে খু~ খুব পছন্দ করো. আমি আমার প্রিয় খাবার বলতে চিংড়ি মাছের মালাইকারি আমার খুবই ভালো লাগে. মালাইকারি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মালাইকারিও খুব সুন্দর. আমি তো চিংড়ির ভাঁপাটা খুব ভালোবাসি আর কি.

ইলিশ মাছ হ্যাঁ. অবশ্যই. ইলিশ মাছ ভাপা আমার খুব পছন্দের একটা পদ. আচ্ছা. এই তোমাদের ওখানে সব থেকে ভালো খাবার কি আছে? বিখ্যাত জিনিস. বিখ্যাত বলতে দেখো আমাদের মানে কলকাতায় তো ওরম ভাবে বিখ্যাত আলাদা করে কিছু নেই. এরকম বলতে পারি তাহলে রসগোল্লা মানে মিষ্টি হিসেবে. অ্যাঁ মানে ওটা খাওয়ার জন্য একদম খুব ভালো জিনিস.

তো আমাদের এখানে তো যাই type এর সবই মোটামুটি বলতে পারো famous এখানে. এখানে Street food টা বেশি famous কলকাতার.

Street এ তো নতুন নতুন অনেক কিছুই আ~ আজকাল আসছে. অনেক নতুন ধরনের মানে ধরো উম pizza র অনেক ধরণ আসছে. তারপরে ফুচকার মধ্যেও pizza আসছে. মানে মানে অন্যরকম জিনিস মানে হয়তো এগুলো আগে কোনদিন তুমি শো~ শোনোনি বা শুনবে না. আমি কোনদিন খাইনি যদিও.

আমাদের ফুচকার নাম বলতে গেলে এখানে আমাদের এখানে একটা কাকা আছে যেটা পয়ত্রিশ টাকায় unlimited ফুচকা দেয়.

হ্যা যত ইচ্ছে খেতে পারো. wow! ভালই তো পয়ত্রিশ টাকায় unlimited ফুচকা মানে অনেকটাই বড় ব্যাপার.

দশ টাকায় চার টে দেয়. বাবাঃ দশ টাকায় চার তে দেয়. হ্যা তাও অনেক কষ্টে. বাবাঃ এখনকার যা দাম বেড়েছে খাবার দাবারের. ফুচকাও অনেকটা দাম high range এর হয়ে গেছে. সত্যি মানে যাই এখন normal জিনিস হয়তো সংসারের যা লাগবে, তাতেই তো মানে দুদিন পর পর দাম বেড়েই চলেছে. দাম কমার থেকে বাড়ছে বেশি. তো খাওয়া দাওয়া তো এখন দূরের ব্যাপার.

তাও লোকজন তো খাচ্ছে. হ্যাঁ, বাঙালি খাবে না কোনও এটা ব্যাপার আছে. দাম বাড়লে দামের দিকে নজর দেবে না

হ্যাঁ একদম. বাঙালি মানে খাবার দাবারটা মানে বাঙালির সাথে খাবারের একটা আলাদাই combination থাকে. হম ঠিকই বলেছ. দিয়ে

কি কোথাও restaurant এ গেছো মানে এর মধ্যে cafe, restaurant এ .

মানে হেবি সুন্দর decoration করা, গঙ্গার ধারেই একদম মানে এত সুন্দর decoration কি বলবো, বলে বোঝানো যাবে না. গঙ্গার ধারে একদম decoration. decoration টা হেবি সুন্দর. ওখানে খাবার দাবার ও হেবি সুন্দর. আচ্ছা. এটা কোথায় পড়ছে তরঙ্গিনী restaurant টা?

মানে ঘাট এর সামনে? ঘাট এর পারের সামনে তরঙ্গিনী restaurant টা, এত সুন্দর decoration করা ওখানে. তুমি ওখানে ঢুকলে পরে আর বেরোতে ইচ্ছে করবে না, ছবি তুলে শেষ করতে পারবে না. খেতে বসলে খাবারের quality কিরকম ওখানে?

দারুন quality দারুন quality, মানে অসাধারণ এক কথায়. খাবারের

তুমি যা খেতে চাইবে chinese বলো, তারপরে তুমি বেন~ bengali খাবার বলো. তারপরে তুমি যা ইচ্ছা, তুমি যা order করবে, তাই ওরা করে দেবে. মানে ওখানে খাবারের কোনো item এর শেষ নেই. মানে এ~ এত সুন্দর presentation করবে খাবারের তুমি দেখবে~ দেখলে আর খেতে ইচ্ছা করবে না. আর খেলে খেলে আর দেখতে ইচ্ছা করবে না, এরকম ব্যাপার. এত সুন্দর. এত সুন্দর perentation করাচ্ছে. হম. দিয়ে তুমি এখন কি plan ট্যান করছো খাবার দাবারের? মানে কি ঘরে না বাইরে?

ঘরে তো আমাদের মা মাছে ভাতে বাঙালি. কথাই আছে. তো এখন আমাদের বাড়িতে normal.

আজকে তোমার ওটা veg rice টা হবে. ঠিক আছে. rice এর সাথে একটু মাংস হবে. এখন গরমকাল পড়েছে, কাঁচা আমের চাটনি হবে.

আর হচ্ছে তোমার last এ একটু অ্যাঁ একটু মিষ্টির ব্যবস্থা আছে. দই, দই, টক দই আর মিষ্টি. এই. একদম. মানে. একদম কি বলবো, পরিতৃপ্ত খাবার একদম. হ্যাঁ মানে একদম simple খাবার কোনো সবজি টোবজি আজকে হয়নি. আজকে বেশ ভালো menu. হ্যাঁ একদিক থেকে ভালো কিন্তু হচ্ছে এটা স্বাস্থ্যের দিক থেকে গেলে বলতে গেলে একটু rich খাবার হয়ে যাচ্ছে. হ্যাঁ সেটা ঠিক. but ঠি~ ঠিক আছে, সপ্তাহে একদিন খাওয়া যেতেই পারে.

দিয়ে তোমাদের রাত্রে কি plan আছে খাবার? রাতের রাতের কি বলতে পারব না. হয়তো হবে কিছু অ্যাঁ আমরা তো এমনি রুটি খাই রাত্রে. তো রুটি দিয়ে কিছু একটা হবে পদ. এমনিতেও মানে তুমি কি ভাত বেশি ভালোবাসো? না রুটি খেতে বেশি ভালোবাসো? আমি বলতে গেলে ভাত ই বেশি খেতে ভালোবাসি.

রুটি টা বেশি prefer করিনা. আচ্ছা. হ্যাঁ. অনেকেই আছে যারা রুটি বেশি prefer

রুটি বেশি ভালো লাগে না ভাত বেশি ভালো লাগে? আমি actually অ্যাঁ রুটি টাই আর কি খাই মোটামুটি ভালো. ভাত টা খুব ভালো একটা মানে খাইনা না খেতে তো হবেই, খাই ওই এক বেলায়. আচ্ছা. তুমি খুব diet maintain করো. বুঝতেই পারছি. একটু করতে হয় কারণ অ্যাঁ শরীরটাও তো একটা খেয়াল রাখতে হয়. শরীরই তো মানুষের মন্দির না. তো আমি ওটা মনে করি যে, ওটাকে খেয়াল রাখা আগের দরকার. সব~ প্রত্যেকটা মানুষেরই আচ্ছা বুঝলেন তুমি ইয়ে বাইরে কোনো খাবার দাবার খাও না? হ্যাঁ হ্যাঁ খাই তবে অ্যাঁ limited বুঝে আর কি. অবশ্যই যাই. বন্ধু বান্ধবের সাথে বাইরে বেরোই খাওয়া দাওয়া করি ও হ্যাঁ তখন তো হয়ই খুচকাচ তো খাওয়া হয়েই যায়.

ভালবাসি আর কি. pizza টিজা খাই.

আমি Dominos এ prefer করি সবসময়.

hut টা একটুখানি কিরকম মানে আমার ভালো লাগে না ওদের flavor গুলোর তুলনামূলক Dominos এ অনেক কিছু রয়েছে বলতে গেলে. আর একটু সস্তাও. আচ্ছা. বুঝলাম. দিয়ে এখন বিকেলে কিছু plan ট্যান করছো নাকি খাবার দাবারের? বিকেলেই জানি না বিকেলে দেখছি কি করা যায় বাহঃ এমনিতে তো কাজকর্ম রয়েছে তো কাজগুলো সেরে যদি সময় পাই তো দেখি.

chicken chowmin. সেরা করে মারাত্মক. মানে ওদে~ ওদের দোকানে ছটার মধ্যে বসে সাত আটটার মধ্যে খালি হয়ে যায়. মানে কত sell হয় ওখানে. ওনার বানালে আর~ মানে থাকে না আর. ঘণ্টাখানেকের মধ্যে সব শেষ.

অন্তরে যাই. আমি তো দুদিন অন্তর অন্তরেই যাই chicken chowmin খেতে. হেবি সুন্দর করে. chowmin গুলো সরু সরু chowmin. হম.

যেতে হয়. গিয়ে একদিন তালে খেতে হয়. বুঝতে পারছি না তোমার কথা শুনে এখান থেকে. খেয়ে দেখতে হবে. আবার আমাদের এখানে আমার কচুরি পাওয়া যায়. কচুরি হচ্ছে আমাদের এখানে বিখ্যাত একটা দোকানে. তো ওখানে কচুরি বিক্রি এক কড়াইয়ের বেশি আলুর দম করে আর কচুরি করে. তো আলুর দম মোটামুটি অ্যাঁ আলুর দম আর কচুরি মোটামুটি নটার মধ্যে পুরো খালি হয়ে যায়. এক কড়াই আলুর দম হবে কচুরি. এত বিক্রি. মানে দশটার পরেও যদি বিক্রি করে তাও বিক্রি হয়ে যাবে. এত~ এত বিক্রি. তো অ্যাঁ বেশ ভালোই. তোমাদের ওখানে অ্যাঁ ছানায় মিষ্টি বেশ ভালো পাওয়া যায় মানে শুনেছি. হ্যাঁ মিষ্টির কথা তুলতে গেলে নলেন গুড়ের একটা মিষ্টি পাওয়া যায় সেটা শীতকালে. ওই মিষ্টি হেভি সুন্দর হয়. আর রসগোল্লার ওখানে মনে হয় factory রয়েছে বাহঃ কিছু. আমি যতদূর জানি.

কিন্তু factory র সমান বলতে গেলে.

থেকে রসগোল্লা আমাদের কলকাতার এখানে supply হয়. মানে আমি যতদূর জানি.

এখানে রসগোল্লা, মোটামুটি একটা ময়রা দিনে প্রায় অ্যাঁ তিন হাজার থেকে চার হাজার পাঁচ রসগোল্লা বানায় যেমন যার order. একদিনে এত রসগোল্লা বিক্রি হয়. আবার যার বড় order থাকে তার তো মোটামুটি কুড়ি তিরিশ হাজার রসগোল্লাও বিক্রি হয়ে যায় দিনে. বাবাঃ! অনেকটাই.